আইনবোর্ডসহ একটি ছোট প্রবেশ পথ রয়েছে এবং চারপাচে সবুজ গাছ এবং ঝোপঝাড় রয়েছে।

সম্ভবত আইটেমগুলি উজন বা বাছাই করছে।

ছবিতে পান্না হুন্ডাই নামে একটি হুন্ডাই গাড়ির ডিলারশিপ দেখা যাচ্ছে।

এই ছবিতে দেখা যাচ্ছে একটি হিরো মোটরসাইকেলের শোরুম ।

এবং দোকানগুলির সাথে একটি ব্যস্ত রাস্তার দৃশ্য দেখায়।

দোকানের বাম পাশে একটি কাউন্টার এবং ডানদিকে জিনিসপত্রসহ তাক রয়ে--

ছবিটিতে সবুজ ঘাস এবং খেলার মাঠের কিছু সরঞ্জামসহ একটি পার্কে একদল শিশু একসাথে খেলছে।

পার্কের আশেপাশে অনেক বাড়িঘর আছে এবং সবুজে ঘেরা পরিবেশটা।

হাসছে এবং ওপরে তাকাচ্ছে।

এবং কেউ একজন জুতো পড়ে তাদের দিকে তাকিয়ে আ--

ছবিটি মাধববাড়ি জিরিনিয়া ত্রিপুরার অন্তরাষ্ট্রীয় ট্রাক টার্মিনাসে লুকদের স্বাগত জানাতে একটি সাইনবোর্ড দেখাই।

এবং সামনের অংশে একটি অটো রিসকা আকাশ আংশসিক মেঘলা।

স্থানটি হলুদ এবং সাদা বেলুন দিয়ে সজ্জিত।

আর দুজন সম্ভবত ক্রিকেট খেলছেন বা অনুশীলন করছে--

তার পাশে গাছপালা এবং একটি খোলা আকাশ রয়েছে এটি একটি শান্তিপূর্ণ পরিবেশ দেহ।

কিসু তৈরি করতে রঙ্গিন কাগজ কাঁচি এবং অন্যান্য উপকরণ ব্যবহার করছে।

এই ছবিতে একটি কম্পিউটাল মনিটর কিবোর্ড মাউস কাগজপত্র কলম এক জোড়া চশমা এবং একটি স্মার্টফোন সহ।

একটি অফিস ডেস্ক দেখাই ডেকসের পিছনে ফাইল এবং বই সহ তাক আছে।

এবং দেওয়ালে একটি বৈদ্যুতিক সুইচ বোর্ডও রয়েছে।

ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া শাখা এবং ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া শাখাসহ একটি বিল্ডিংয়ের সামনে একটি রাস্তার দৃশ্য দেখানো হচ্ছে।

সম্ভবত ভারী বৃষ্টির পরে শক্তিশালী জলের প্রবাহ নীচে অশান্তি সৃষ্টি করে।

এই ছবিতে লাল দেওয়াল এবং ছাদ থেকে লাল বেলুন ঝুলানো একটি সাজানো রেস্তুরা বা খাবার ঘর দেখায়।

গাছ ও গাছপালা ঘেরা একটি সরু পথ ধরে হাঁটছে।

পরিবেশটি সবুজ প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা।

এবং জলের আশেপাশে অনেক বাড়ি ঘর রয়েছে।

একটি প্রাকৃতিক পরিবেশে একটি সরু কংক্রিটের সেতুর ওপর দিয়ে হাঁট--

এবং তাদের ফোনের দিকে তাকিয়ে আছে ক্যাফেটি একটি আড়ম্বরপূর্ণ অভ্যন্তর রয়েছে যেখানে একটি--

যা একটি বেড়াযুক্ত এলাকায় নিয়ে যাচ্ছে।

বিছানার মাথায় বালিশ এবং উপরে ভাঁজ করা কম্বল বা কাপড় সুন্দরভাবে রাখা।

পোশাক পরা ক্যাণ্ডে দুটি মেনীকুইন আছে।